ওই বাড়িটির ঐদিকে গাছপালা রয়েছে।

বসার জন্য অনেক জায়গা আছে এবং বাচ্চাদের স্লিপ করার জন্য স্লিপার রয়েছে দোলনার জন্য দোলার জন্য দোলনা --

এটি একটি বিল্ডিং যার নাম হচ্ছে নান্দী বিল্ডিং যেখানে ওই বিল্ডিং -এর নিচের তলাতে --

এটি একটি সর্বকারীয় প্রতিষ্ঠানের চিত্র যেখানে যার সম্মুখভাগে রক্তবর্ণের মৃত্তিকা দ্বারা --

এটি একটি পদর্শন ক্ষেত্রের চিত্র যার টাইটেল হচ্ছে --

যেই চিত্রে দেখা যাচ্ছে যে জে.সি.বি. -টি --

অনেক-খ রঙিন আলোক দ্বারা সুসজ্জিত করা হয়েছে এখানে বহু অতিথির সমাগম হয়েছে এবং --

এটি একটি চার্ফদিকে গাছপালা এবং লতা বেষ্টিত --

বহু বিল্ডিং রয়েছে উচ্চ বিল্ডিং এবং --

একটি প্রাচীর নির্মাণের কাজও চলছে । ক্রীড়া ক্ষেত্রের মধ্যে কিছু বালি রয়েছে।